রুবি তে ভাইল এবং আনটিল লুপের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ভাইল লুপ আনটিল লুপ রেডো এবং ব্রেক এখানে উবুন্টু সংস্করণ 1204 রুবি 193 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে ইন্টারনেট সংযোগ লিনাক্স কমান্ড টার্মিনাল এবং টেক্সট এডিটর সম্পর্কেও জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
শুরু করার পূর্বে টিটিট ডিরেক্টরি তৈরী করা নিশ্চিত করে সেই ডিরেক্টরিতে যাই
তারপর রুবি হাইফেন টিউটোরিয়াল এবং লুপিং হাইফেন স্টেটমেন্টস এ যাই
আমরা সেই ফোল্ডারে আছি
এখন এগোই
রুবি তে ভাইল লুপের সিনট্যাক্স হল ভাইল বুলিন এক্সপ্রেশন রুবি কোড এন্ড এখন একটি উদাহরণ দেখি
গেদিত এ একটি নতুন ফাইল তৈরি করুন
এর নাম দিন ভাইল হাইফেন লুপ ডট আরবি
এখানে ভাইল লুপের কার্যকর উদাহরণ রয়েছে
এখন টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস ভাইল হাইফেন লুপ ডট আরবি স্পেস এখন টিউটোরিয়াল থামিয়ে এই কোড লিখুন
আমরা উদাহরণে ভাইল লুপ ঘোষিত করেছি
লোকাল ভ্যারিয়েবল i ঘোষিত করে ভ্যালু 0 এর সাথে ইনিসিয়েলাইজ করেছি
তারপর ভাইল লুপ ঘোষিত করেছি
ই 10 এর থেকে বড় হওয়া পর্যন্ত এক্সিকিউট হবে
ভাইল লুপে ঘোষিত পাটস মেথড আউটপুট প্রদর্শন করে
আউটপুট প্রদর্শনের পর আমরা i এর মান 1 দ্বারা হ্রাস করব
পরের পুনরাবৃত্তির পূর্বে i হ্রাস পাওয়া মান গ্রহণ করবে
i ভ্যারিয়েবল প্রত্যেক পুনরাবৃত্তিতে হ্রাস পায়
এটি i এর মান 10 এ পৌছনো পর্যন্ত চলবে
এখন ভাইল কন্ডিশন পূর্ণ হয় না
এটি আউটপুট প্রিন্ট করা বন্ধ করে
এখন টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস ভাইল হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
আউটপুট 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার সূচী রাখবে
এখন রুবি তে নিজের ভাইল লুপ লিখতে সক্ষম হতে হবে
এখন আনটিল লুপ দেখি
আনটিল লুপের সিনট্যাক্স হল আনটিল বুলিন এক্সপ্রেশন রুবি কোড এন্ড এখন একটি উদাহরণ দেখি
এখন টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস আনটিল হাইফেন লুপ ডট আরবি স্পেস এখন টিউটোরিয়াল থামিয়ে এই কোড লিখুন
এই উদাহরণে আনটিল লুপ ঘোষিত করেছি
i ঘোষিত করে 0 তে ইনিসিয়েলাইজ করেছি
আনটিল লুপ ঘোষিত করি
ই 10 এর থেকে বড় হওয়া পর্যন্ত এক্সিকিউট হবে
পাটস মেথড আউটপুট প্রদর্শন করবে
আউটপুট প্রদর্শনের পর আমরা i এর মান 1 দ্বারা হ্রাস করব
পরের পুনরাবৃত্তির পূর্বে i হ্রাস পাওয়া মান গ্রহণ করবে
i ভ্যারিয়েবল প্রত্যেক পুনরাবৃত্তিতে হ্রাস পায়
এটি 11 এ পৌছনো পর্যন্ত চলে
এখন আনটিল কন্ডিশন পূর্ণ হয় না
এটি আউটপুট প্রিন্ট করা বন্ধ করে
এখন টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস আনটিল হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
আউটপুট 0 থেকে 10 পর্যন্ত সংখ্যার সূচী হবে
এখন রুবি তে নিজের আনটিল লুপ লিখতে সক্ষম হতে হবে
এখন রেডো লুপে যাই
এখানে রেডো এর সিনট্যাক্স হল a কালেকশন ওএফ objectsইচ ডো আইটেম কন্ডিশনাল স্টেটমেন্ট রুবি কোড রেডো এন্ড কন্ডিশনাল এন্ড লুপ এখানে রেডো লুপের কার্যকর উদাহরণ রয়েছে
এখন টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস রেডো হাইফেন লুপ ডট আরবি স্পেস এখন টিউটোরিয়াল থামিয়ে এই কোড লিখুন
এখানে ইচ লুপ ঘোষিত করেছি
10 থেকে 20 পর্যন্ত সংখ্যা পুনরাবৃত্তি করতে ইচ লুপ তারপর আইএফ কন্ডিশনাল স্টেটমেন্ট ঘোষিত করি
এটি 10 থেকে 20 এর মধ্যের প্রতিটি সংখ্যা এক্সিকিউট করবে
i এর মান 20 এর সমান হলেই এটি ভিতরের আইএফ কন্ডিশনাল ব্লক লিখবে
এখানে পাটস মেথড আউটপুট প্রদর্শন করে
ব্লকে প্রোগ্রাম লিখলে এটি আউটপুট প্রিন্ট করবে
এরপর এটি রেডো এক্সিকিউট করবে
এটি লুপ কন্ডিশন যাচাই ছাড়া অভ্যন্তরীণ লুপের পুনরাবৃত্তি এক্সিকিউট করবে
কন্ডিশন হল আইএফ i 20 i এর মান 20 এর থেকে পরিবর্তন না হওয়ায় ফলাফল অসীম লুপ হবে
এখন টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস রেডো হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
আউটপুটে শেষ না হওয়া অসীম লুপ থাকবে
Ctrl C টিপে অসীম লুপ থামান
এখন ব্রেক স্টেটমেন্ট দেখি
এই স্টেটমেন্টের সিনট্যাক্স হল লুপিং স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট ব্রেক এন্ড কন্ডিশনাল রুবি কোড এন্ড লুপ এখন একটি উদাহরণ দেখি
এখন টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস ব্রেক হাইফেন লুপ ডট আরবি স্পেস এখন টিউটোরিয়াল থামিয়ে এই কোড লিখুন
এখানে ইচ লুপ ঘোষিত করেছি
এটি পূর্বের অনুরূপ
এখানে পাটস মেথড 11 থেকে 19 সংখ্যার আউটপুট প্রদর্শন করে
একবার মান 20 হলে প্রোগ্রাম আইএফ কন্ডিশনাল ব্লক লিখবে
এখন এটি ব্রেক স্টেটমেন্টের সম্মুখীন হয়ে লুপ থেকে প্রস্থান করবে
এখন টার্মিনালে গিয়ে লিখুন রুবি স্পেস ব্রেক হাইফেন লুপ ডট আরবি এবং আউটপুট দেখুন
আউটপুট 10 থেকে 19 পর্যন্ত সংখ্যা রাখবে
আপনাকে নিজের ব্রেক স্টেটমেন্ট তৈরী করা জানতে হবে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে শিখেছি ভাইল লুপ আনটিল কনস্ট্রাক্ট রেডো ব্রেক কনস্ট্রাক্ট সম্পর্কে
এখন 100 থেকে 115 পর্যন্ত সংখ্যা বিবেচিত করুন যা ফারেনহাইট হিসাবে বর্ণিত
রুবি প্রোগ্রাম লিখতে উপযুক্ত লুপ কনস্ট্রাক্ট ব্যবহার করুন যা প্রদত্ত সংখ্যার সীমার বিপক্ষে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর সূত্র ব্যবহার করে
থে টেম্পারেচার হাস রিচড a সার্টেইন ডিগ্রি সেলসিয়াস এন্ড হাস বিকাম আনবিয়ারেবল আউটপুট প্রদর্শন করতে
যখন তাপমাত্রা 32 ডিগ্রী সেলসিয়াসের উপরে হয়
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়